তার মাঝখানে একটি টেবিল আছে। টেবিল - এর উপর দুটো বোতল আছে এবং অনেকগুলো খুব সুন্দর এল.ই.ডি লাইট একটা ক্যাসেড এ.সি দেখতে-- ।

এবং তার ভেতরে আমরা একটা বিশ্ব বাংলার বড় একটা লোগো দেখতে পাচ্ছি যেখানে ফোয়ারা আছে এবং তার পাশে আরেকটা বোর্ড দেখতে পাচ্ছি এইছডিএফসি ব্যাঙ্ক এবং সামনে একটি গেটও আছে ছোটো।

এই পিকচারটিতে আমরা বিভিন্ন ধরণের পুতুল দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে সাজানো এবং ডেকোরেশন করা লাইটিং খুব সুন্দর লাগানো ছেলে মেয়ে দু উভয়েই আছে।